কি জানি কেমন মানে পাখি ধরে

এবার ওখানে তো আমরা তো গেছিলাম মানুষ জাতীয় উদ্যানে হ্যা হা হা প্রচুর ময়ূর রে প্রচুর ময়ূর এখানে যেমন সকাল থেকে উঠলে কাকের ডাক শুনি ওখানে না সকাল ময়ূরের ডাক দিয়ে এবার এত ডাকে এত ডাকে যখন পুরা তিন দিন তখন প্রিয়া বলছে ময়ূর গুলোর মনে হচ্ছে গলাটা টিপে ধরি এত ডাকছে তখন প্রচুর ময়ূর আরো অনেক দেখেছি হাতি দেখেছি গন্ডার দেখেছি ভাল্লুক দেখতাম বলছি তোদের সাথেই তো গন্ডার গেছিল

উম আবির্ভাব

ওকে তো আমরা গন্ডারই ডাকি ওকে তো আমি নাম দিয়েছিলাম গন্ডার ই বাবা ওখানে গিয়ে আমার নার্গিসের সাথে খুব ভালো বন্ধুত্ব হয় station ও হচ্ছে আমরা ঝামেলা করেছি Howrah Howrah Station এ কিন্তু ওখানে গিয়ে আমাদের বন্ধুত্ব হয় আরে তখন তো মহামারী প্রায় শুরু হবে হবে এরাম একটা ব্যাপার

দিনকেই তো সব বন্ধ হয়ে যাওয়ার কথা টথা উঠছিল মোটামুটি তারপরে তোদের যাওয়ার কথা শুনেই ভয় পাচ্ছে বলছে যে ওরা যে যাচ্ছে অ্যাঁ আমার বাবা আর একজন। college এর লোকজনকে বলছে হ্যাঁ বেরিয়ে যখন পড়েছেন নিয়ে চলে যান। না না ঘরে চলে আয় ঘরে চলে আয় কিন্তু আমার বাবা বলছে নিয়ে চলে যান যাই হোক নার্গিস এবার ও তো কোনদিন কোথাও সেভাবে যায়-টাই নিয়ে না বাড়ি ছেড়ে এবার ওর ওই জীবনটা একটু কাটানোর ইচ্ছা হয়ত হয়েছিল কয়েক দিনের জন্য একটু छुटकारा পাওয়ার ইচ্ছা হচ্ছিল হয়তো এবার ও কি ও খালি বলছে নানা নিয়ে চলুন আর আমি সমানে বিরোধিতা করছি সমানে শেষে একটু খেচাখেচি ও লেগে যায় আমাদের তারপর ওখানে গিয়ে ওখানে গিয়ে ওর গলা ফলা বসে কি অবস্থা আর ওকে আমরা সবাই আমরা ভয় দেখাচ্ছিলাম তোরই রোগটা হয়েছে তোরই হয়েছে বলে তখন তো এগুলোই লক্ষণ ছিল গলা ভাঙ্গা কাশি হা এইসব হচ্ছে তারপরে ওখানে গিয়ে দু-তিন দিন থাকার পর নার্গিস হয়তো অতটাও খারাপ না আর আমারও মনে হল নার্গিস কে আমি যেরম ভাবতাম সেরমও না, তারপর থেকে ওর সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হল বেশিরভাগ আমাদের সম্পর্ক খারাপ হয় তো ভুল বোঝাবুঝি তাই না হ্যাঁ এই করেই তো হয় মানে ব্যাপারটা কি বলতো তোর আমার কথা খুব কম হয় কিন্তু তুই হয়তো আমাকে একরকম ভাবিস আর আমি তোকে আর একরকম ভাবি তো আমরা এই মনে মনে যে ভেবে নিচ্ছি কিছু ভুল ধারণা চলে আসে যে এই মেয়েটা এইরকমই বোধ হয় শোন আমি হয়তো তোর সাথে খুব কম কথা বলি ঠিক আছে হা এবার আমি হয়তো ভাবছি যে ও হয়তো কম কথা বলে মানে ও হয়তো খুব অহংকারী কিন্তু তুই যখন আমার সাথে মিশবি তখন দেখবি আমার ওসব অহং আমি হয়তো বন্ধু বুঝে কথা বলি এবার তোর সাথে আমি normal যেমন সবার সাথে কথা বলি বললাম তখন তোর এই ভুল ধারণাটা কেটে গেল যে না তুইও খুবই সাধারণ তাহলে কি আমার অনেকের সাথেই ভালো মানে একটা বন্ধন তৈরী হয়েছে পৃথা যার সাথে আমার অতটাও কিছু ছিল না।

ভালো দারুণ আঁকে ভাই দারুন আঁকে

ওর বোন পৃথার বোন স্মৃতি, স্মৃতিদের মুখ্যমন্ত্রী গেছিলেন ও স্মৃতি মুখ্যমন্ত্রীকে আহ তার একটা ছবি একে উপহার দেন। মুখ্যমন্ত্রী আবার বাড়িতে সরকারি দপ্তরের লোক দিয়ে ওর জন্য পুরস্কার পাঠায় আঁকার সরঞ্জাম এক হাঁড়ি মিষ্টি আরো কত কি

আমি কোথায় ছবি দেখলাম বলতো রিতার সামাজিক মাধ্যমে ও যেখানে ছবিগুলো দেওয়া যায় না সেখানেই দেখলাম। তাহলে আমিও দেখবো আচ্ছা আমার কাছে না ফটো, আমার কাছে না ছবিটা আছে আমি ওটা তাহলে তোকে তাহলে দেব। আচ্ছা দিস হাসিস না তোর গলা ব্যাথা কেমন আছে এখন ওষুধ চলছে কাশি কাশিটা কি হচ্ছে বলতো অনেকক্ষণ ধর কথা বলছি গলাটা হম শুকিয়ে এলে তখন কাশিটা হচ্ছে আমি সব সব সময় জলের বোতল নিয়ে ঘুরছি তো এইতো তোর সাথে কথা বলছি পাশেই জলের বোতল রাখা যে মুহূর্তে

সকালে একরকম বিকালে একরকম সন্ধ্যায় একরকম আজকে রাত থেকেও তো ভালো ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কি জানি বাবা! মরে যাবো রে

জামা কাপড় শুকাতেও দিতে হয় না ভালো তো লাগবেই। মাদের তো এই সাংসারিক চিন্তা সারাদিন হা কিন্তু আমি কি করে বোঝাই আমার রোদে খুব কষ্ট হয় আমার মাথা ফাতা ধরে যায় বাবা সেদিনকে একটা বন্ধুর সাথে আমি আহ এক জায়গায় যাচ্ছিলাম বুঝলি তো

আমি এবার একটা যানবাহনে উঠেছি

তো সেইখানে উঠেছি বন্ধুর

হঠাৎ করে দেখি মাথা থেকে না টপটপ করে জল পরছে

ঘামছে ও আমি বললাম যে কিরে তোর কি অবস্থা বলছে আর বলিস না ভাই আমি প্রচুর ঘামি

আমি তখন বলছি যে একি অবস্থা তখন ও ওর জামার যে হাতাটা আছে না

খুলে দেখাচ্ছে বলছে দেখ আমি ওর হাতাটা তলায় হাত দিয়ে দেখি সে পুরো মানুষ স্নান করে ওঠার পরে যেমন ভিজে গা থাকেনা পুরো ওইরকম অবস্থা

আমি জানিস একটু বৃষ্টি হলে পাখা বন্ধ করে দিই কাঁথা গায়ে

আর আমার বৈশাখ জ্যৈষ্ঠ মাসেও না আমার চাদর লাগবেই রাত্রে শোয়ার সময় হ্যাঁ বাবা আমার বাড়ির লোক তো বলে তোকে দেখে আমারই গরম লাগছে। কেউ বলে পাগল নাকি তুই আমার মা বলবে সোরে সো সোরে সো তোর জন্য তুই কাছে শুস না আমার গরম লাগে। আমি তো আমি আগে তো কান ঢেকেও শুতাম চাদর দিয়ে বাপরে তখন বৈশাখ মাস । গা ধুয়ে আসছি রাতে। রাত সাড়ে নটায় গায়ে জল ঢালছি, ঢেলে এসে আবার powder powder মেখে ও বাবা আমি শুয়ে পড়লাম চাদর ঢাকা দিয়ে ওরকম প্রত্যেক বাড়িতেই হয় হ্যাঁ এক একজন থাকেই এরকম কষ্ট হয় এবার কি হঠাৎ করে শীত থেকে গরম পড়েছে তো তার মধ্যে এবার বৃষ্টি হচ্ছে একটু একটু আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা হচ্ছে। কত রোগ আগেকার দিনের মানুষের এত রোগ ছিল না রে এখন কত কত রোগ এখন অনেক মানুষজন ভুলভাল খাবার দাবার খায় তো ওই জন্য এই সমস্যা হচ্ছে আর এত দূষণ আর আবহাওয়া বদলাচ্ছে অনেক অনেক বিষয় এটার ওপর কাজ করছে বলেই এখন এত রোগের পাদুর্ভাব হ্যাঁ রাখলাম

ওটা আটতিরিশো তিয়াত্তর হবে আমি উনচল্লিশো তিয়াত্তর দিয়ে দিছিলাম উহ আবার লিখেছেন কি আমি ঠিক করে লিখে পাঠিয়ে দিয়েছি মানে যেটা last এ পাঠালে ওইটা, তাই তো? ঠিক আছে আমি দেখে নিয়েছি বলো পঁচিশ তিরিশ বছর আগেকার কথা বলছি আমি তুমি শোনো

হালুয়াট বন্দরে গাড়ো পাহারের নীচে এক গাঁ থেকে সউদায় এসেছিল এক গাড়ো চাষী নাম তার চ্যাং ম্যান, এমন সময় তেও দেবদাস পৃথিবীর কম্বিত করে মুষল্ধারের বৃষ্টি সে বৃষ্টি ধরবার কোন লক্ষন নেই এদিকে দিন তো হেলে রাত তো টলে

একেবারে খাস কোলকাতা থেকে খরিদ করে আনা আনকরা নতুন একটা ছাতা চ্যাং ম্যানের মাথার উপর মেলে দিয়ে মনমোহন বললো যা যা ছাতি টা নিয়ে চলে যা নিজে ভি ভিজিস তাতে কিছু নয় কিন্তু এতগুলো পয়সার সউদা যে ভিজে পয় পয়মাল হয়ে যাবে আস্তে পড় মহাজনের দরদ হঠাৎ কিসের এত উদলে উঠলো চ্যাংম্যান দুমনা হয়ে ভাবছে নেবো কি নেবো না নিশ্চয় অনেক দাম হাতে পয়সাও তো নেই নগদ পয়সায় নাই বা দিলে যখন তোমার সুবিধে হবে দিয়ে গেলেই হলো ওর জন্য কিছু ভেবো না মোহন মনমোহন ভরসা দেয় চ্যাং ম্যান ভাবলো এমন সুযোগ ছাড়া উচিত নয় নতুন ছাতি মাথায় দিয়ে মহা ফুর্তিতে বাড়ির দিকে সে চললো ছেলে পুলে বউ তার পথ চেয়ে বসে আছে চ্যাংম্যান গেলে তবে হাড়ি চড়বে চ্যাংম্যান কি বার বার হাটে যা ফিবার হাটে যায় মনমোহন কে বলে বাবু

তারপর বছর যায় ধার করে ছাতি কেনার কথা চ্যাংম্যান ভুলেই গেলো হঠাৎ একদিন হাটবারে মনমোহন চ্যাংম্যান কে পাকরাও করে কি বাছাধন বড্ড পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ পাওনা মিটিয়ে দিয়ে যাও মনমোহনের কথা চ্যাংম্যানের মাথায় আকাশ ভেঙ্গে পরে চ্যাংম্যান বুঝতে পারে এবার সে ইঁদুর কলে পড়েছে মনমোহন তার লাল খেরোই বাধানো জাব্দা খাতা খুপ্পর বার করে যা পাওনা হিসেব দেখালো তাতে চ্যাংম্যানের চোখ কপালে উঠল এই ক বছরে চক্র বৃদ্ধির হারে ছাতির দাম বাবদ সুদ সমেত পাওনা হয়েছে হাজার খানেক টাকা প্রায় একটা হাতির দাম বিশ্বাস করো বানানো গল্প নয় যদি যাও ও অঞ্চলে পাকা চুল প্রত্যেকটা ডালুহাজং গাড়ো চাষি এর সাক্ষী দেবে ডালু দের গ্রাম কুমারগাতির নিবেদন সরকারের মুদিখানায় দু দশ দু দশ বছর বাকি চেয়ে মশলা পাতি কেনার জন্য নিবেদন দের সেসট্টি বিঘে জমি মহাজন কুটিশ্বর সাহা এমনি ভাবেই দেনার দায়ে কেড়ে নিয়েছে আরেক ধুরোধন মহাজন এক চাষীকে ধারে কোদাল দিয়ে পয়তার কাছ থেকে পনেরো বিঘে জমি মোচর দিয়ে নিয়েছে ও অঞ্চলে পঞ্চাশ টা গ্রামে ডালুদের বাস কথাবার্তারা পোষাক পরিচ্ছদের হাজং দের হাজং দের আমি বলছি হ্যাঁ সঙ্গে এদের খুব বেশি মিল কে ডালু কে হাজং বোঝাই যায় না কিন্তু ডালুদের জিজ্ঞেস করো ওরা বলবে হাজং রা জাতে ছোট হাজুং রাও আবার ঠিক উল্টো বলবে ডালুরা বলে সেই দিন আর নেই আগে ছিল তারা অন্ধ বোকার জাত পাহারের নীচে যেদিন থাকে লাল নিষান খুটি করে গেড়েছে সেই দিন থেকে তাদের চোখ ফুটেছে সে একদিন ছিল বটে শুধু মনমোহন মহাজন আর কুটিশ্বর সাহাই নয় ছিল জোরদার তার তালুকদার দের নিয়ঙ্কুশ শাসন আর সেই সঙ্গে ব্রিটিশ সিংহের দাপট সিংহ যার ভালো নাম পশুরাজ

কার উপর কর্যার ধান শোধ দিতে হত টাকায় একমণ হিসেবে তাছাড়া আছে হাজার রকমের বাজে আওয়াব অর্থাৎ খাজনার চেয়ে বাজনা বেশি যে চাষী বুকের রক্ত জল করে এত কষ্টের ফসল ফলালো শেষ টাই তাকে শুধু পালাহাতে করে ঘরে যেতে ফিরতে হলো এদিক আরেক রকমের প্রথা আছে নানকার প্রথা নানকার প্রথার প্রজাদের জমিতে ছিল না জমির আম কাঠালে তাদের অধিকার ছিল না

পিচ মোরা করে ্বেঁধে মারত তার পর মালঘরে আটকে রাখতো নিলামের সব সম্পত্তি খাস করে নিত মহাজনেরা কর্যার ধানে এক মণের দু মণ সুদ আদায় করত কিন্তু নংরা পারা আর দুমনা পুরা ঘোষ পারা আর ভুবনপুরার বিরাট তল্লাটের দালু চাষীরা আজ জেগে উঠছে তারা বলেছে জমিদারের খামারে আমরা ধান তুলব না ধান তারা তোলেনি পুলিশ কাছারি কিছুতেই কিছু হয়নি শেষে জমিদার হার মেনে আজ তারা গর্ব করে বটে বলে বন্দরে ভদ্র লোকেরা আজ আজ আর আমাদের তুই তুকারি করা করতে সাহস পায়না আ আপনি বলে সম্ভাসন করে থানায় চেয়ার ছেড়ে দেয় বসতে আম্রয়াও অনেক সভ্য হয়েছি আগে বাপ ছেলে একসাথে বসে মদ খেতো এখন মদ খাওয়া সমাজের চোখে খুবই লজ্জার বিষয় ঠিক হাল বদলের অভাবে চাষ আবাদের আজকাল বেজায় মুশকিল

পাহাড়ের নীচে আমাদের জমি হালের ভয়ারে হালের ভারে মোষের সিং নুয়ে পড়েছে আমলা হায় আমরা হাল বইছি ভাই আমরা হাল বইছি কিন্তু কঠিন মাটি উঠতে চায় না কি কষ্ট যারা এত কষ্ট করে আমাদের মুখে অন্ন জোগায় ইচ্ছে করে জমিদারের হাত থেকে বাংলায় সমস্ত জমি তাদের হাতে দিই মহাজনের নিষ্ঠর ঋণের বোঝা থেকে তাদের মুক্তি দিই তোমাদের কি ইচ্ছে হয় না বলো বলি হ্যা

এক গ্রামে ছিল বড়ো পুকুর সেই পুকুরের পাশের ঘাটে কাছে ছিল একটা পিয়ারা গাছ সেই গাছে থাকত একটি বাঁদর ঠিক আছে বাঁদরটি একদিন গাছের উপর শুয়ে ছিল নীচের নদী থেকে কুমিরটি বললো বাঁদর ভাই বাঁদর ভাই আমায় দুটো পেয়ারা দেবে গাছটি বেশি বড় নয় ফলে বাঁদরের শুনতে কোন অসুবিধা হলো না সে বললো আজ ঘুম পাচ্ছে কাল তোমায় দেবো এই কথা বলে বাঁদর আবার শুয়ে পড়লো এদিকে কুমির ও চলে গেল রাতে শুয়ে শুয়ে বাঁদর ভাবলো যে যদি আমি কুমির কে পেয়ারা দিই ফলে গাছের পেয়ারা কমে যাবে আমাকে আমার পেটে না গিয়ে যাবে কিনা ওই কুমিরের পেটে এ কখনো হয় না একটা কাজ করা যায় কাল ভোর বেলা গিয়ে কয়েকটা বিষ ফল নিয়ে আসবো আজ ঘুমাই বলে সে ঘুমিয়ে পড়ল সেই রাতে একটু ঝড় হল তখন গাছ থেকে একটা পেয়ারা নীচে পড়ে গেলো বাঁদর তার কিছুই জানে না ভোরবেলা হতেই বাঁদর তার ভাবনা মত চলে গেলো বিজ ফল আনতে এদিকে কুমির ততক্ষনে এসে গেছে উপর থেকে বাঁদর হয়ে পেয়ারা কিন্তু বাঁদরের কোন সাড়া না পেয়ে চলে যেতে গিয়ে সেই পড়ে থাকা পেয়ারা টি দেখতে পেলো এবং তা নিয়ে চলে গেলো এমন সময় বাঁদর এসে বলল কুমির এই নাও পেয়ারা কুমির সেখানেই সেখানে আসতেই বাঁদর কয়েকটা বিজফল তাকে ছুড়ে দিল কুমির পেয়ারার সাথে সেটা মিলিয়ে দেখলো সেটা মিলছে না তখন কুমির বাঁদরকে বলল বাঁদর ভাই এটা মোটেও পেয়ারা না তুমি আমায় ঠকাতে পারবে না সে কথা শুনে বাঁদর খুব লজ্জিত হলো এবং বলল সত্যি কুমির আমি তোমার কাছে হেরে গেছি আজ থেকে আমরা দুজনেই বন্ধু ঠিক আছে এটা অন্য

অনেকদিন আগে বাঁকুড়া জেলার মোহন পুরে শুভ একটি ছেলে বসবাস করতো সে পড়াশোনায় খুব আগ্রহী ছিল সে তার মা ও বোনের সঙ্গে কুড়েঘরে থাকতো মাস কয়েক আগে তার বাবা প্রাণ হারান বাবা মারা যাওয়ার হ্যালো বাবা মারা যাওয়ার জন্য সংসারে আর্থিক দুরবস্থা দেখা যায় এইজন্য তার মাকে সংসারের সমস্ত দায়-দায়িত্ব পালন করতে হয় সুরবালা দেবী শুভর মা লোকের বাড়ি কাজ করে দিনরাত পরিশ্রম করে শুভ তার বোনের পড়াশোনা পড়াচ্ছিল তা সত্ত্বেও সংসারের দারিদ্র্য দিন দিন বাড়তে লাগলো হঠাৎ একদিন সুভাদেবী কাজ থেকে ফিরে অসুস্থ হয়ে পড়লেন শুভ তার মায়ের এ অবসরে সে দুঃক্ষ মনে চেপে রেখে শুভ তার ্মাকে দিলো যে আজ থেকে সে সংসারের কর্তব্য পালন করবে মায়ের পথ্যের জোগান করবে এবং বোনের পড়াশোনার সমস্ত খরচ চালাবে তারপর সে চাকরি খুঁজতে লাগলো কিন্তু কোন চাকরির সন্ধান সে পেল না তাই বাধ্য হয়ে শুভ শেষ পর্যন্ত তার বাবার মত বাবার বন্ধু অতীশ কাকুর সঙ্গে যোগাযোগ করল Hello শুনতে পাচ্ছ হম শুনতে পাচ্ছ কি

শোনা যাচ্ছে কথা

গান গাইতে মানা করছি ও sorry বাংলা গান গাইতে পারবে কি? বলছি গান গাইবে না ঠিক আছে

তখন হ্লুদ আবির লাল রং আবছা হয়ে ফুটে উঠেছে অনেকদিনের উতলা মন আরও ব্যাকুল হয়ে উঠল এক টা প্রাণ ভরা শীতল স্নিগ্ধ ডাক টির অপেক্ষায় ধোঁয়া ওঠা চায় চুমুক দিতে এখানে অনেক কঠিন কঠিন শব্দ আছে ঠিক আছে যেগুলো সম্ভব না তার জন্য আবার পিছনেই যাব পিছনেই ভাল হবে এক অজানা এটাও তো পড়া

এ যেন বর্নপরিচয়ের সুবোধ বালক শুশীল শুধু যে নম্র ভদ্র-বিনয়ী তাই নয় পড়াশোনাতেও যথেষ্ট মেধাবী আচার ব্যবহার ও কুল পাড়া তো বটেই এমনকি আত্মীয়-স্বজনের মধ্যেও যথেষ্ট সুখ্যাতি হয়ে উঠেছে সুখ্যাতি আহ এইতো মাত্র আস্তে পড়ছি তো উম এইতো মাত্র কদিন আগের কথা অসুস্থ এক পথচারীকে হাসপাতালে ভর্তি করে দিয়ে প্রশংসা পেল গতকাল উচ্চ মাধ্যমিকের ফল বেরিয়েছে কলা বিভাগ কলা বিভাগে সর্বচ্চ নাম্বার পেয়েছে সে প্রসংশা করলেন বিকালে ভুগোলের স্যার পড়াতে এসে বললেন তোকে নিয়ে আমার আশা ছিলই তুই কত brilliant তা বুঝলাম

দিনটা খুব গুরুত্বপূর্ন তাছাড়া অন্যান্য কিছু বইও কিনতে হবে সকাল সকাল বিনাপুরের বাড়ি থেকে বেরিয়ে বাস ধরে কলেজ স্টপে এসে নামল ঘড়িতে দেখলো সবে সকাল সাড়ে ন টা হাতে যথেষ্ট সময় আছে দেখে পাশের পাবলিক লাইব্রেরী থেকে এদিকে পা বাড়ালো অমল বাবা গঙ্গারাম বড়বাজারের খাঞ্চারে বিশাল বিশাল দোকান নিজের গদি আছে বাড়িতে তিনটে চারচাকা ছোটবেলা থেকে রাজীব দেখতে সুমিত দার ফরমাইস খাটার জন্যই দুজন চাকর কিন্তু চাকা থাকলেও তো আর সব হয়না তাইরা দের বাড়ির লোকেরা সেরকম শিক্ষিত নয় হ্যাঁ বলো থেমে যাও থেমে যাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে কাটা একটা আঙ্গুল শুধু চোখের উপর ভেসে উঠল যে আঙ্গুল কেটে নিয়েছে ইংরেজ দল সে আঙ্গুলের বোনা হত একদিন দুনিয়া জয় করার ঢাকাই মসলিন সেই কাটা আঙ্গুলের রক্ত আজ ও বন্ধ হয়নি চোখ বুজে সূর্যের দিকে তাকালাম সেই রক্ত আজও ঝোপটার দিকে তাকিয়ে দেখি গাছের ডালে থমকে আছে ফোটা ফোটা সেই রক্ত কে সে যে দুঃশাসন তার রক্ত কগের দিয়ে বেরোবেন আমতলীর বাজারে আস্তে সন্ধ্যে হয়ে গেলো বাজারের পাশ দিয়ে গেছে খাল বরাবর রাস্তা অমাবস্যা কিনা জানি না চারিদিকে ঘুটঘুটে অন্ধকার সেই অন্ধকারে একদল ছায়ামূর্তি করে মোট বয়ে তুলে দিচ্ছে খালের নৌকায় বাজারে এক ফরে যাচ্ছিল আমাকে সোনা রঙ্গের রাস্তা দেখাতে সে বললো সে বললো দেখালেন ব্যাপার খানা করে সে যা বললো তাতে দেখলাম অবাক হবার কিছুই নেই পেন আর গুপ্ত আর নিত্যি বাড়িওয়ালা মেয়েরা অন্ধকারে বেরিয়ে এসে মাথাল করে মোট বলতে পেটে আগুন জ্বললেও দিনের দিনের বেলায় তাদের বাড়ির বাইরে যাবার জো নেই তাতে ভদ্র ঘরের বদনাম হবার ভয় আছে রাত্তিরের অন্ধকারে তো ইতর ভদ্দর সবাই